লোকটির সামোনে চিতাবাঘের মূর্তি দেখা যাচ্ছে।

মূর্তিটির রং হলুদ ছোপ ছোপ।

শহরের প্রকল্পটি কাঁচ দিয়ে ঘেরা।

কাঠের তৈরি শহরটিতে ছোট বড় বিল্ডিং রয়েছে।

মাঠের চারপাশে কিছু গাছপালা রয়েছে।

প্যান্ডেল -এর বা দিকে আরেকটি প্যান্ডেল রয়েছে।

রুম -টিতে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে রুম -টিতে একটি টি_ভি রয়েছে।

চিত্রটিতে একটি পার্লার দেখা যাচ্ছে।

ডানদিকে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

বাড়ির ছাদে কাপড় শুকাতে দেওয়া হয়েছে।

শ্রেণীটিতে তিনটি জালানা দেখা যাচ্ছে।

গেট -এর পাশে লোক দাঁড়িয়ে আছে।

হেল্পডেক্সের -এর ভেতরে দুটি লোক বসে রয়েছে।

লঙ্কা গাছগুলোতে প্রচুর লঙ্কা ধরে রয়েছে।

দোকানটিতে তিনটি গাড়ি দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

দুজন মহিলা চেয়ারে বসে আছে।

চেয়ারগুলি সুন্দর করে সাজানো রয়েছে।

ছবিটিতে মাত্রিমা নামক হসপিটাল দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে একটি কুকুর শুয়ে রয়েছে।

দোকানের ওপরে সাইনবোর্ড -এ ঠিকানা দেওয়া রয়েছে।

হোটেলটিতে অনেকগুলি দরজা জালনা রয়েছে।

বাসস্ট্যান্ডে অনেকগুলি বাস দাঁড়িয়ে রয়েছে।

প্রতিষ্ঠানটির চারপাশে কিছু লোক রয়েছে লোকগুলোর হাতে ফ্ল্যাগ দেখা যাচ্ছে।

সামনে একটা মহিলা হেঁটে যাচ্ছেন মলটি খুব পরিষ্কার।

দোকানের উপর একটি বড় সাইনবোর্ড দেওয়া রয়েছে।

নদীর ওপারে শহর দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি অফিস দেখা যাচ্ছে।

বিল্ডিং -টিতে অনেকগুলি দরজা রয়েছে।

বিল্ডিং -টির ডানপাশে একটি গাড়ি আসছে বিল্ডিং -টির সামোনে একটি মাঠ রয়েছে।